মানে আহ কিরকম মানে এখন তোমাদের ওখানে কিরকম temperature কিরকম দেখা যাচ্ছে বুঝছ মানে temperature তো আমাদের এখানে মোটামুটি twelve এরকমতো থাকছেই। বাবা! তাওতো তোমাদের ওখানে এতটা ঠাণ্ডা আমাদের এখানে আমরাতো কল কলকাতার দিকেতো আমার এখানে মোটামুটি আহ পনেরোর নিচে এইবার এখনো পর্যন্ত বোধহয় নামেনি পনেরোর নিচে। এরকম যে, গতবার মনে হয় বারো অবধি এগারো অবধি এসে গেছিল। মানে একদম জানুয়ারির দিকে এবারতো তাও নামেনি। হ্যাঁ গতকাল মানেতো আমি বু বুঝতেই পারিনি ওটা গরমকাল না শীতকাল সকালবেলা উঠে দেখছি গায়ে মানে লেপ, কম্বল খুলে দিতে হয়েছে সকালবেলা এত ঘাম।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 গ্রীষ্ম বর্ষা শীত এই তিনটা ঋতু ছাড়া আর কোন ঋতু প্রভাব বোধহয় আমরা বুঝতে পারি না। আর তিন আর আর যে বাকি তিনটা ঋতু এটা অবলুপ্তের পথে।

সেটাই আসলে তুমি লক্ষ্য করে দেখো বিগত বছরখানেক ধরে বর্ষা বর্ষাকাল গরমকালটা কখন যাচ্ছে আর বর্ষাকাল কখন আসছে। মানে গরমকালটা মোটামুটি তোমার মার্চ এপ্রিলের মধ্যে মোটামুটি চলে যায়। মের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

বাজ পড়লে হ্যাঁ এটা ঠিক অবশ্য বাজ বাজ সাধারণত বলে গাছের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

হম প্রতিশোধতো নেবেই। এটাও খুব দামি কথা আর এই যে দিল্লিতে দিল্লিতে তুমি যে দিল্লিতে কিন্তু নাতিশীতোষ্ণ পরিবেশ দিল্লি normally কিন্তু দিল্লিতে মানে গরমকালে গরম ঠাণ্ডা শীতকালে ঠাণ্ডা কিন্তু খুব একটা নেই। এই যে এখন শীতকালে এই গরমকালে হঠাৎ করে প্রচণ্ড গরম পড়ে গেছিল মাঝখানে দিল্লিতে।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

right সেটা সেটা আস্তে আস্তে adjust করতে করতে একটা adjust করতে time লাগে ওটা লাগে সেটা ঠিকই এখন কি করব এখন পরিস্থিতি but এটা তো ঠিক ও না